প্যান্ডেল -টি খুব সুন্দরভাবে করা এবং সামনে কতগুলি গাছ দেখা যাচ্ছে এবং সেই গাছে অনেকধরণের লাইট লাগানো।

মণ্ডপটি খুবই সুন্দর ভাবে সাজানো। বিভিন্ন রকমের কারুকার্য করা এবং অনেক লাইট দিয়ে সজ্জিত এবং--

ছবির দৃশ্যে দেখানো হয়েছে একটি বাস স্ট্যান্ড -এর দৃশ্য।

খুব সুন্দর সেই জিনিসপত্রগুলি। গোলাপি পার্পল সবুজ লাল নীল বিভিন্ন ধরণের রং করা সেই জিনিসগুলিতে এবং সেই জিনিসগুলি একটি জায়গায় বসানো রয়েছে।

রাস্তাটি খুবই সুন্দর এবং তার পাশে একটি বড়ো পুকুর দেখা যাচ্ছে এবং পুকুরের চারিপাশে ছোট বড়ো ছোট অনেক গাছ দেখা যাচ্ছে এবং কিছু কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে এবং একটি অটো দেখা যাচ্ছে এবং কিছু বাইক দেখা যাচ্ছে এবং কিছু মানুষজন সেখানে চলাফেরা করছে।